একটা মানুষের মনে হয় ক্যাইসি লইয়া হাতো দাঁড়ানি।

তো কিতা রাখা আসে আর লাল কালারেরও কিতা রাখা আসে।

দেখা যায় কিছু মানুষে দাঁড়ানিত আসে।

অয় কিসু সোট সোট গাস বা জঙ্গলের মতো আর একটা বড় গাসও পিসে দেখা যায় এর পিসে আর একটা বিল্ডিং দেখা যায়।

বেলুন দিয়া সাজানি সাইড -এ একটা জীবন জ্যোতি মেডিকোস আর সাইড -এ একটা গাড়িও দেখা যার।

এখানেও দেখা যার একটা বড় নদীর মতো।

এখানেও দেখা যার একটা জেগা যেখানে বহুৎ বড় বড় ফাথ্থর ছাইরটা বড় বড় ফাথ্থর দেখা যায়।

এখানেও দেখা যার একটা পুষ্কনির মতো।

আর দেখা যার দুকান আছে সামনে দুকানোর সামনের দিকে দেখা যার দুইটা মানুষ মনে হয় হাঁটিয়া যার আর সামনে মনে হয় একটা বাইকও রাখা আসে রাস্তার মধ্যে।

আর যে নীচে দুইটা সেন্ডেলও দেখা যার আর বস্তা রাখা আসে দেখা যার।